এই ছবিটিতে একটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে । বাস স্ট্যান্ড -এর ওপরে টিনের ছাউনি দেখা যাক বাস স্ট্যান্ড -এর ভেতরে একটি গাড়ি দেখা যাচ্ছে ।

দোকানের ভেতরে আলো জ্বালানো হয়েছে। অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে দোকানের সামনে দুই ধারে দুটো কলা গাছ রাখা আছে পেছনে অনেক গাছ।

ফুলের দোকানের সামনে অনেকগুলো টেবিল এর উপরে ফুল সাজান রয়েছে তোড়া অনেকগুলো ফুলের মালা টাঙ্গানো রয়েছে রজনিগন্ধা গেন্দা ফুলের মালা।

পৌরসভার ভেতরে একটি গাড়ি দেখা যাচ্ছে। গাড়ি রয়েছে পাশে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে । ভেতর থেকে দুটো গাছ দেখা যাচ্ছে বড় বড় বাইরে থেকে অনেকগুলো বস্তা --